এখানে একটি কার রাখা আচে।

ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করসে।

এখানে লাল রঙ্গের প্লাস্টিকের চেয়ার ও অন্যান্য জিনিস রাখা আছে।

এখানে একটি গরের বিতরে কতজন ছেলেমেয়ে ব্যাম করছে।

এখানে একটি গরের বিতরে কতজন লোক আছেন।

ম্যাটে অনেক লোকজন বসে আছেন।

দোকানটির ভিতরে ফ্রিজ রাখা আসে।